লিব্রিঅফিস ক্যালক স্প্রেডশীটের মধ্যে চার্টস সন্নিবেশ এর ওপর এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগতো
আমরা এই টিউটোরিয়ালে শিখব160 চার্ট তৈরি সম্পাদন এবং ফরম্যাট করা
চার্ট এর আকার পরিবর্তন এবং স্থানান্তর করা
এখানে আমরা উবুন্টুর লিনাক্স সংস্করণ 1004 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 334 ব্যবহার করছি
আসুন লিব্রিঅফিস ক্যালক এর বিভিন্ন প্রদর্শন বিকল্পর সম্পর্কে জানতে শুরু করা যাক
পাঠকের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য চার্ট কার্যকরী পদ্ধতি হতে পারে
লিব্রিঅফিস ক্যালক আপনার তথ্যর জন্য বিভিন্ন চার্ট ফরম্যাট উপলব্ধ করে
ক্যালক ব্যবহার করে আপনি যথেষ্ট পরিমাণে চার্ট কাস্টমাইজও করতে পারেন
আমাদের পারসোনাল ফাইনান্স trackerঅডস শীট টি খুলুন
এবং আমাদের শীট এ তালিকাভুক্ত প্রতিটি জিনিসের ব্যয় এর অঙ্কটি পূরণ করুন
আমরা ই3 হিসেবে উল্লেখ করা সেল এ ক্লিক করব এবং 6500 লিখব
এখন কলামে নিচে গিয়ে আমরা ই4 E5 ই6 এবং ই7 হিসেবে উল্লেখ করা সেলের মধ্যে যথাক্রমে1000 625 310 এবং 2700 লিখব
এরপর আমরা শীটে তালিকাভুক্ত প্রতিটি জিনিসের জন্য প্রাপ্ত রাশিটি পূরণ করব
তাই ফ3 হিসেবে উল্লেখ করা সেলে ক্লিক করুন এবং 500 লিখুন
এখন এই কলামের নিচে গিয়ে আমরা ফ4 ফ5 ফ6 এবং F7 হিসাবে উল্লিখিত সেল এ যথাক্রমে 200 75 10 এবং700 রাশি লিখব
এখন শেখা যাক এই টেবিলের জন্য কিভাবে একটি চার্ট তৈরী করতে পারি
আমাদের একটি চার্ট তৈরি করার জন্য প্রথমে চাটে অন্তর্ভুক্ত করার জন্য তথ্য নির্বাচন করতে হবে
তাই প্রথমে সেল SN এ ক্লিক করুন এবং মাউসের বোতাম না ছেড়ে কার্সার শেষ সেল পর্যন্ টেনে আনুন ত যাতে 700 আছে
এখন মেনুবারে ইনসার্ট বিকল্পে ক্লিক করুন এবং তারপর চার্ট বিকল্পে ক্লিক করুন
আপনি দেখচেন একটি ডিফল্ট চার্ট সময়সমেত ওয়ার্কশীটে এসে গেছে
একই সাথে চার্ট উইজার্ড ডায়ালগ বক্স প্রর্দশিত হচ্ছে
চার্ট উইজার্ডদেখাচ্ছে যে ডিফল্ট চার্ট নির্বাচন করা হয়েছে
আপনার দ্বারা চার্ট উইজার্ড এর মধ্যে করা পরিবর্তনগুলি ডিফল্ট চাটে আপডেট হয়
চার্ট উইজার্ড ডায়ালগ বক্স এর তিনটি প্রধান অংশ আছে চার্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় ধাপগুলি চার্ট প্রকারের পছন্দ এবং প্রতিটি চার্ট প্রকার অনুযাই বিকল্প
3ডি লুক বিকল্পটি টিক করেআপনি চাটের একটি ত্রিমাত্রিক প্রদর্শন পেতে পারেন
এই বিকল্পটি চেষ্টা করা যাক
আমরা চুসে a চার্ট টাইপ ক্ষেত্রের মধ্যে বার বিকল্প এর উপর ক্লিক করব
নমুনা চার্ট বার ফরমেট এ টেবিলের তথ্যর উপস্থাপনা দেখায়
একইভাবে আপনি অন্যান্য বিকল্প উপর ক্লিক করতে পারেন যেমন পাই ল্টপাউসেগ্ট আরিয়া ল্টপাউসেগ্ট বাবল ল্টপাউসেগ্ট পাউসেগ্ট
এবং অনেক অন্যান্য বিকল্প যা চুসে a চার্ট টাইপ এর মধ্যে থাকে এবং প্রয়োজনীয় চার্ট পেতে পারেন
সেটপিএস বিকল্পর মধ্যে দাতা রেঞ্জ নামে আর একটি বিকল্প আছে
এই বিকল্পটি ব্যবহার করে তথ্যের কতটা অংশ চার্ট এর মধ্যে উপস্থাপন করা হবে তা নির্দিষ্ট করতে পারবেন
তথ্য প্লট করার ডিফল্ট বিকল্প হলো দাতা সিরিস আইএন কলাম্নস
আমরা এর পরিবর্তে দাতা সিরিস আইএন রোস ব্যবহার করে তথ্য অন্যভাবে প্লট করতে পারি
আপনারা তথ্য প্রদর্শনের জন্য চার্ট এর শৈলী হিসাবে কলাম ব্যবহার করতে চাইলে এটি উপযোগী
অবশেষে আপনি নির্বাচন করতে পারবেন ফার্স্ট রো এএস লাবেল বা ফার্স্ট কলাম্ন এএস লাবেল বা উভয়কেই চার্ট অক্ষ এর লেবেল হিসাবে ব্যবহার করা হবে
তারপর আবার দাতা সিরিস আইএন কলাম্ন ক্লিক করুন
এখন এই নমুনা চার্ট এ যদি আমরা রিসিভড কলামের তথ্য মুছে ফেলতে চাই তাহলে প্রথমে দাতা রেঞ্জ ক্ষেত্র এ ক্লিক করতে হবে
এবং তারপর পরিসীমা পরিবর্তন করে A 1 কে SF7 এবং A 1 কে D 7 করুন
দেখুন রিসিভড শিরোনামের ভিতরের তথ্য এখন আর চার্ট এ প্রদর্শিত হচ্ছে না
এরপর দেখা যাক দাতা সিরিস কি করে
লক্ষ্য করুন এখানে 5টি সারি আছে যা আমাদের স্প্রেডশীটের তথ্যর মোট সারির প্রতিনিধিত্ব করে
এড এবং রিমুভ বোতাম ব্যবহার করে আমাদের চার্ট থেকে তথ্য সারি যোগ অথবা অপসারণ করা যেতে পারে
আমরা আপ এবং ডাউন বোতাম ব্যবহার করে তথ্যর ক্রম পরিবর্তন করতে পারি
তাহলে চার্ট এ কি তথ্য এবং তা কিভাবে উপস্থাপন করা হবে তা নির্বাচনের পরে ডায়লগ বক্সের ফিনিশ বোতামে ক্লিক করুন
দেখুন চার্ট স্প্রেডশীটে এসে হয়েছে
স্প্রেডশীটের মধ্যে চার্ট সন্নিবেশ করা শেখার পর আমরা এখন লিব্রিঅফিস ক্যালক এর মধ্যে চার্ট ফরম্যাট করা শিখবো
ফরম্যাট মেনুতে চার্ট ফরম্যাট করার
এবং চার্টের উপস্থাপনা সুক্ষ্মভাবে পরিবর্তন করার অনেক বিকল্প আছে
যে চার্ট টি স্প্রেডশীটে ঢোকানো হয়েছে সেটিকে ফরম্যাট করা যাক
চার্ট এ ডবল ক্লিক করুন যাতে এতে একটি ধূসর সীমানা সংযুক্ত হয়
যা নির্দেশ করে এইটি সম্পাদনা মোডে রয়েছে
এখন প্রধান মেনু থেকে ফরম্যাট বিকল্পে ক্লিক করুন
দেখুন ড্রপ ডাউন মেনুতে অনেক বিন্যাস বিকল্প রয়েছে যেমন ফরম্যাট সিলেকশন পজিশন এন্ড সাইজ অ্যারেঞ্জমেন্ট চার্ট ওয়াল চার্ট আরিয়া ইত্যাদি
এগুলি চার্ট এর অবস্থান নির্দিষ্ট করতে এবং চার্ট এর পটভূমি ও শিরোনাম বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয়
এখন বহুল ব্যবহৃত বিন্যাস বিকল্পগুলির সম্পর্কে একে একে জেনে নেওয়া যাক
ফরম্যাট সিলেকশন বিকল্প একটি ডায়লগ বক্স খুলে দেয় যার শিরোনাম চার্ট আরিয়া
এখানে 3টি ট্যাব আছে Borders আরিয়া এবংTransparency
বর্ডের ট্যাব আগে থেকেই নির্বাচিত থাকে
আমাদের চার্ট এর সীমানার শৈলী এবং রং পরিবর্তন করা যাক
এই কাজের জন্য স্টাইল ক্ষেত্রের উপর ক্লিক করুন এবং কন্টিনিউয়াস নির্বাচন করুন
এরপর একইভাবে কলর ক্ষেত্রে গ্রীন এর উপর ক্লিক করুন
এখন ওক বাটনে ক্লিক করুন
লক্ষ্য করুন চার্ট এর সীমানার শৈলী এবং রং পরিবর্তিত হয়ে গেছে
টাইটেল বিকল্প চার্ট এর শিরোনাম এবং তার অক্ষ ফরম্যাট করে
এক্সিস বিকল্প যে রেখাগুলি চার্ট তৈরী করে সেগুলিকে এবং
সেইসাথে X এবং Y উভয় অক্ষর উপর প্রদর্শিত লেখার ফন্ট ফরম্যাট করে
আপনি এই সমস্ত বিকল্পগুলি শেখার জন্য করে দেখুন তারা কি করে
এছাড়াও ক্যালক এ চার্ট এর পটভূমি পরিবর্তন করার জন্য বিকল্প উপলব্ধ রয়েছে
চার্ট এলাকা হল সেই এলাকা যা চার্ট গ্রাফিক এবং প্রধান শিরোনাম ও কী পরিবেষ্ঠিত করে থাকে
চার্ট এলাকা ফরম্যাট করার জন্য ফরম্যাট বিকল্পটি ক্লিক করুন এবং চার্ট ওয়াল নির্বাচন করুন
দেখুন চার্ট ওয়াল শিরোনামের একটি ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে
স্টাইল ক্ষেত্রে প্রদর্শিত হচ্ছে কন্টিনিউয়াস যেহেতু এটি পছন্দ ছিল
কলর ক্ষেত্রে রেড এর উপর ক্লিক করা যাক
আমরা আকার পরিবর্তন করব 020 সিএম করব
এখন ওক বাটন ক্লিক করুন
দেখুন চার্ট এর শৈলী এবং রং পরিবর্তন হয়ে গেছে
ল্টপাউসেগ্ট এরপর আমরা একটি চার্ট এর আকার পরিবর্তন এবং স্থানান্তর করা শিখবো
একটি চার্ট এর আকার পরিবর্তন করার জন্য নমুনা চার্ট এর উপর ক্লিক করুন
দেখুন সবুজ হ্যান্ডলগুলি চার্ট এর চারপাশে প্রদর্শিত হচ্ছে
চার্ট এর আকার বৃদ্ধি বা হ্রাস করার জন্য চার্ট এর চার কোনার যেকোনো একটির মার্কার এ ক্লিক করুন এবং টেনে আনুন
একটি চার্ট সরানোর জন্য প্রথমে চার্ট এর উপর ক্লিক করুন
এখন চার্ট এর যে কোন স্থানে কার্সার ঘুরান
কার্সার এখন একটি হাত হয়ে গেছে
ক্লিক করুন এবং পছন্দসই অবস্থানে চার্ট সরান
এখন মাউস বোতাম ছেরে দিন
আপনি চার্টটি স্থানান্তর করেছেন
এরপর আমরা পজিশন এন্ড সাইজ ডায়লগ বক্স ব্যবহার করে চার্ট এর আকার পরিবর্তন করার পদ্ধতি জানবো
আবার চার্ট এর উপর ক্লিক করুন
এখন চার্ট এর উপর ডান ক্লিক করুন এবং কনটেক্সট মেনু থেকে পজিশন এন্ড সাইজ নির্বাচন করুন
পজিশন এন্ড সাইজ ডায়লগ বক্স এ প্রদর্শিত হচ্ছে
এতে বিভিন্ন ক্ষেত্র রয়েছে যার দ্বারা আপনি চার্ট এর এক্স এবং Y অবস্থান সেইসাথে চার্ট এর প্রস্থ ও উচ্চতা নির্ধারন করতে পারেন
চার্ট এর জন্য এক্স স্থানাঙ্ক 100 এবং ওয়াই স্থানাঙ্ক 083 নির্ধারণ করা যাক
ওক বাটনে ক্লিক করুন
আমরা চার্ট ক্ষেত্রর মধ্যে চার্ট নির্ধারিত মান অনুযায়ী সঠিক অবস্থানে এসে গেছে
এইখানে আমাদের কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা শিখেছি কিভাবেচার্ট তৈরি সম্পাদনা এবং ফরম্যাট করা যায়
আমরা চার্ট এর আকার পরিবর্তন এবং স্প্রেডশীট মধ্যে চার্ট স্থানান্তর করতে শিখেছি
অনুশীলনী160 স্প্রেডশিট practiceঅডস খুলুন
তথ্যর একটি পাই চার্ট যোগ করুন
চার্ট এর আকার পরিবর্তন এবং শীট এর নীচে ডান কোণায় সরান
নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
httpspoken tutorialorgNMEICT Intro রাধা এই টিউটোরিয়াল টি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়